ফুল রাখা আছে এতে অনকে রকমের ফুল আছে গেন্দা গুলাব।

ফোর বিলার পিক ফোর বিলার -টা সংখ্যা লো --

এই পিক -টা তে অনকে গুলো লোক আহছে এই পিক -টা তে অনকে গুলো--

তে একটি রোড আছে রোড -এর পাশে অনকে গুলো গাছ আছে । গাছ গুলানো সাদা আর পেইন্ট করা আছে ।